এখানে একটা গাছ দেখা যাচ্ছে গাছটার নিচে সান বাঁধানো আছে একটা ড্রেন দেখা যাচ্ছে ।

উম গোডাউন যেখানে অনেক গুলি গাড়ি দাঁড়িয়ে আছে এবং আরো কিছু ।

এখানকার দোকান যেখানে অনেক জিনিস থাক বাই থাক করে রাখা আছে পাশে তেল দেখা যাচ্ছে ।

মারুতি সু-জুকি -র একটা অফিস দেখতে পাচ্ছি তারপরে যে মেন পার্টস মারুতি সুজুকি লেখা আছে ।

সোনালী রঙের এবং সোনা দিয়ে মোড়ানো আছে কালার টাও খুব সুন্দর লাগ ।

একটা সুন্দর ডেকোরেট করা একটা বসার জায়গা দেখছি। এটা একটা ইভেন্ট অনুষ্ঠান |